কিছু না বলাটাই ভালো আছে। হম একদম ঠিক।

হম হম হম হম আরে কোন movie টা first week দেখেছিস বলতো? হম হম হম তুই তুই আমি যায়নি, আমি তো বলছি একবছরের উপর হয়ে গেছে।

ডক্টরজি কিরকম movie আছে? ভালো আছে movie টা? আয়ুষ্মান খোরানা আছে movie তে ঠিক তো? কে জি এফ টা? কি বলবো আমি দেখতেই যাইনি কে জি এফ one দেখেছি two টা দেখিনি। কি আছে story টা তুই জানিস্? মনে আছে?

হ্যাঁ কি করবো বলতো? এরকম কাজ হয়ে গেছে কি এখন movie যাওয়ার এত problem হয়ে গেছে। না না আমি দেখিই নি দেখিনি। কি হয়েছে কে জি এফ two তে বলতো? কে জি এফ one এতে তো দেখেছিলাম কি ও গিয়ে একদম গিয়ে মার্ ধার করে সবকিছু করে, হ্যাঁ কে জি এফ two তে কি হয়ে ছিল?

এত ভালো লেগেছে বাহ্ আচ্ছা পাঠান কবে release হচ্ছে বলতো? পাঠান পাঠান, শাহরুখ খানের পাঠান movie টা কবে release হচ্ছে? দেখতো গুগল করে দেখতো date টা একবার। গুগল করে একটু বল হ্যাঁ হ্যাঁ গুগল করে একটু বল আমাকে কবে হচ্ছে release? আচ্ছা আমারও net টা শেষ হয়ে গেছে। আমারও net টা হ্যাঁ আমারও net টা আহ daily কত day net পাওয়া যায় ওটা তুই চার এই series দেখেই তোর শেষ হয়ে যাচ্ছে।

কোথায় আছে? আমি এখন এই series গুলো দেখছি ইংলিশ movie series এইসব দেখছি। এটা ভালো হচ্ছে কিন্তু ওটাই আছে একটা realistic ভাবনা আসছে না। একটা movie hall এ গিয়ে সিটি বিটি dance ব্যান্স করে যে ভাবনা টা আসে ওইটা আসছে না। ওটাই জন্য তো wait করছি। যদি তোদের সঙ্গে বেরোই একটু আড্ডা ফাড্ডা মারবো, চা টা খাবো, একটু movie দেখবো, ভালোভাবে dinner করবো, আগেকার মতো। আহ তাহলে একটা কাজ কর, কবে বেরোবি বল? চল আমরা date টা fixed করি। একতিরিশ তারিখ? হ্যাঁ একতিরিশ তারিখ একটা কাজ করি। একটা কাজ কর, কাজ কি করবো? একতিরিশ তারিখের কোন movie টার মানে কিনবো? ওইটা final করে নি। কোথায় release হচ্ছে? আর কোন hall এ? টিকিট আছে নন্দনে না পেলে অন্য জায়গায় করে নে। তাহলে কি আছে ওটা করে নিলে কি আছে কি? তিন চার জনও থাকলে আমরা টিকিটটা কেটে ফেলবো। তারপরে কি আছে? যে টিকিট না কাটতে পারে তো দেখছি ওরা কি করবে? join করবে নাহলে অন্য জায়গায় টিকিট কেটে নেবে। ওই hall এ অন্য জায়গায় টিকিট কেটে নেবে। সবাই যাবেরে দেখতে কেউ chance ছাড়বে না। হ্যাঁ ঘুরতে যাবে। movie ছাড়বে শাহরুখ খানের পাগলামো আছে। লোকরা কত দেখবে বলতো? এদিক ওদিক সবদিক housefull থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মেট্রো আইনক্স আছে। এখন নতুন খুলেছে না ওইটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা মেট্রো cinema ছিল ওর সামনে ভেল মুড়ি চাট মুড়ি পাওয়া যেত। একটা টিকিটটা black হতো। হম হম হম হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমিনিয়াতে বিরিয়ানি খাবো। হ্যাঁ ওইখানে গিয়ে একটু ঘোরা ফেরাও করবো, thirty-first ওই খানেই করবো। হ্যাঁ হ্যাঁ এরকম করবো না কি রাত্রিবেলা ঐখানেই থেকে, মানে বারোটার পরে তারপরে বাড়ি ফেরার চেষ্টা করবো।

হ্যাঁ তারপর নিজের নিজের বাড়ি নিজের নিজের life মিলিয়ে একটা আছে। সবকিছু আছে। হ্যাঁ ওটাও ভালো আছে তা কে কে থাকবে বলতো? পাঠান movie আছে তাহলে নিশ্চই আহ স্বর্ণালী আর তারপরে আহ হ্যাঁ অমরেশ, অনিক, তাপস এইসব তো শাহরুখ খানের fan আছে। তাহলে ওদের নাম নিলেই ওরা একদম ready হয়ে যাবে তো। হ্যাঁ এইবার তো একদম ব্যাপক জিনিস আছে।

আর per head তুই বলে দে কি movie র টিকিট খাওয়া দাওয়া সবকিছু নিয়ে split হবে। কোনো আগে টাকা দেয়ার নেই। পরে টাকা দেওয়ার নেই। সবাই নিজের ওখানে divide হয়ে সবকিছু হয়ে যাবে। ঠিকাছে? হ্যাঁ কেন কি ওই time এ কোনো ঝামেলা লাগবে না।

হ্যাঁ না না না একটা হোয়াটস্যাপ group তৈরী করে দে ঐখানে massage ছেড়ে thirty-first আমরা meet করছি। পাঠান যাবো ব্যাস আমিতো যাবোই হ্যাঁ আমি আর তুই যাচ্ছি সেটা বলে দে। কি আমরা যাচ্ছি যাকে join করার আছে join করবে, এটা বলবি নাকি? কে কে যাবে বলো তাহলে যাবো বলে আমরা যাচ্ছি ব্যাস। ব্যাস ব্যাস ব্যাস না না একদম ঠিকাছে হ্যাঁ এটাই এটাই আরে friends friends টু এন্ড এ হাফ ম্যান আছে এইসব series দেখার পরে না? বেক ব্যান থিওরি আছে সেইসব series দেখার পরে আমাদের খুব মনে আসে। হম হম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

না না ভালো ভালো খুবই ভালো এটা খুবই ভালো কাজ হয়েছে। ঠিকাছে? একদম ব্যাপক plan এ হয়েছে এটা। হ্যাঁ হ্যাঁ একদম perfect আছে perfect. ঠিকাছে চল তাহলে planning করে final কর। তারপরে আমরা করছি ঠিকাছে? চঃ bye রাখছি হ্যাঁ? ভূমিকা, স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য মানুষের পরম সম্পদ। যাহার স্বাস্থ্য নাই তাহার মতো হতভাগ্য আর পৃথিবীতে কেহ নাই। স্বাস্থ্যহীন ব্যক্তির পক্ষে জীবন একটি বিড়ম্বনা মাত্র। অপরপক্ষে স্বাস্থ্যবান ব্যক্তি দরিদ্র হইলেও সুখী। স্বাস্থ্যের প্রয়োজনীয়তা। মানুষ সুখ-শান্তি ও আনন্দের প্রত্যাশা করে।

ব্যক্তি আর্থিক, মানসিক এবং আধ্যাত্মিক ক্ষেত্রে উন্নতি লাভ করিতে পারে না। জীবনের সকল ক্ষেত্রে স্বাস্থ্যের প্রয়োজন। স্বাস্থ্য ভালো না থাকলে মানুষের চিন্তা ঐশ্বর্য থাকিলেও স্বাস্থ্যহীন মানুষের জন্য তাহা তৃপ্তিকর নহে। স্বাস্থ্য ভালো থাকলে সকল তৃপ্তি লাভ করা যায়। স্বাস্থ্যবান দরিদ্র মুদি স্বাস্থ্যহীন ধনীর চাইতেও সুখী। এই কথা সহজে বুঝিতে পারা যায়। জীবনে সকল প্রকার আনন্দ, তৃপ্তি, কর্মতৎপরতার মোহে রহিয়াছে স্বাস্থ্য। সুস্বাস্থ্য বলতে উম বুঝিতে না পারিলেও অসুস্থ হইলে দিনের আলোর ন্যায় এই কথা সহজে বুঝিতে পারা যায়। মানুষ যেমন তাহার সমস্ত শক্তি দ্বারা ধন-সম্পদ রক্ষা করিবার চেষ্টা করে তেমনি স্বাস্থ্য রক্ষার জন্যও মানুষের সচেষ্ট থাকা উচিত। এই অমূল্য উপদেশ স্বাস্থ্যই সম্পদ কথাটির মধ্যে নিহিত আছে। সু উম সুস্থতা মানব জীবনের অমূল্য সম্পদ। আর এ সম্পদ ধরে রাখার প্রধান নিয়ামক হচ্ছে স্বাস্থ্যবিধি অনুসরণ করা। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও সংক্রামক রোগ প্রতিরোধ স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। বর্তমানে সারা বিশ্ব করোনা ভাইরাসের প্রভাবে বিপর্যস্ত। মারাত্মক ছোঁয়াচে এই ভাইরাসের উত্তম প্রতিকার হচ্ছে স্বাস্থবিধি অনুসরণ করা। স্বাস্থবিধি কি? স্বাস্থ্যবিধি বলতে যেসব নিয়মাবলী ও অনুশীলনকে বোঝায় সেগুলো thank you শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। আমাদের জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। আমাদের জীবনে শিক্ষার মূল্য আমরা সবাই জানি। শিক্ষা শব্দটি ল্যাটিন উম শব্দ educare থেকে এসেছে। যার অর্থ আমাদের আনা। হ্যাঁ, শিক্ষা আমাদের সমাজ~ সমাজে তুলে ধরে। সমাজে বেড়ে ওঠার জন্য শিক্ষা খুবই প্রয়োজন। সহজভাবে শিক্ষা মানে জ্ঞান অর্জনের প্রক্রিয়া। আমরা আমাদের জীবনে শিক্ষার গুরুত্ব অস্বীকার করতে পারি না। শিক্ষা ছাড়া জীবন radar ছাড়া নৌকার মতো। তাই আমাদের সকলের উচিত শিক্ষার মূল্য বুঝতে এবং নিজেদেরকে শিক্ষিত করার চেষ্টা করা। মানু~ মানুষ জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রচুর পর্যন্ত শেখে। তাই শিক্ষা লাভের ধরন বিভিন্ন। যেমন, আনুষ্ঠানিক শিক্ষা, সম্পাদনা। আনুষ্ঠানিক শিক্ষা সেই কাঠামোগত পরিবেশে ঘটে থাকে যার সুনির্দিষ্ট উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষা দান। সাধারণ একটি স্কুলের পরিবেশে আনুষ্ঠানিক শিক্ষার সঞ্চালিত হয়। এখানে শ্রেণীকক্ষে একাধিক শিক্ষার্থীদের জন্য একজন প্রশিক্ষিত এবং প্রত্যয়িত শিক্ষকের প্রয়োজন পড়ে বিভিন্ন বিষয় শিক্ষা দানের জন্য।

শারীরিক শিক্ষার স্থান দিয়ে যেমন, শ্রেণীকক্ষ নকশা, ছাত্র শিখন, interaction মূল্যায়ন পদ্ধতি, শ্রেণীর anchor শিক্ষাগত কর্মকান্ড এবং আরো অনেক কিছু অন্তর্ভুক্ত করে। শিক্ষকদের কাজ bell বাজাতে পারেন। রাজকুল সম্পাদনা, রাজকুলগুলো প্রায় তিন থেকে সাত বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েদের শিক্ষা প্রদান করে। যা দেশের উপর নির্ভর করে। যখন শিক্ষার্থীরা প্রায় উম প্রাক স্কুল তিন থেকে সাত বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েদের শিক্ষা প্রদান করে, যা দেশের উপর নির্ভর করে। যখন শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে প্রবেশ করে। এগুলো nursery স্কুল এবং kindergarten হিসেবেও পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে kindergarten শব্দটি প্রাথমিক শিক্ষার জন্য ব্যবহৃত হয় সবচেয়ে। kindergarten তিন থেকে সাত বছরের জন্য একটি শিশুকেন্দ্রিক প্রাক-পাঠক্রম প্রদান করে। এখানে মূলত শিশুদের শারীরিক বুদ্ধিভিত্তিক এবং নৈতিক প্রকৃতি উদ্ঘাটন করার জন্য চেষ্টা করা হয়। প্রাথমিক সম্পাদনা, প্রাথমিক শিক্ষা আনুষ্ঠানিক ও কাঠামোগত যার প্রথম পাঁচ থেকে সাত বছর নিয়ে গঠিত। সাধারণত প্রাথমিক শিক্ষা পাঁচ থেকে ছয় বছর এবং ছয় থেকে আট বছর পর্যন্ত বয়স পর্যন্ত পড়াশোনা করানো হয়ে থাকে। যদিও এর মধ্যে মাঝে মাঝে দেশ ভেদে ভিন্নতা রয়েছে। বিশ্বব্যাপী ছয় থেকে বারো বছর বয়সী প্রায় আহ উননব্বই শতাংশ শিশু প্রাথমিক শিক্ষায় ভর্তি হয় এবং এই অনুপাতে বেড়েই চলেছে UNESCO দ্বারা চালিত দুহাজার পনেরো সালের মধ্যে সবার জন্য প্রাথমিক শিক্ষা বেশিরভাগ দেশ এই program বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এবং অনেক দেশে এটি বাধ্যতামূলক করা হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মধ্যে এই বিভাজন কিছুটা আলাদা। তবে এটি সাধারণত প্রায় এগারো বা বারো বছর বয়সের মধ্যে ঘটে। কিছু শিক্ষা ব্যবস্থা পৃথক মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। যেখানে চোদ্দ বছর বয়স পর্যন্ত মাধ্যমিক শিক্ষার চূড়ান্ত পর্যায়ে স্থানান্তর করা হয়। প্রাথমিক শিক্ষা প্রদানের স্কুলগুলি প্রাথমিকভাবে প্রাথমিক বিদ্যালয় হিসেবে পরিচিত। প্রাথমিক বিদ্যালয়কে আবার শিশু এবং junior school এর মধ্যে বিভক্ত করা হয়। ভারতে উদাহরণস্বরূপ, বারো বছর ধরে বাধ্যতামূলক শিক্ষা, আট বছরে প্রাথমিক elementary শিক্ষা, প্রাথমিক শিক্ষার জন্য পাঁচ বছর এবং উচ্চ প্রাথমিক শিক্ষার জন্য তিন বছর করা হয়েছে। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং দ্বারা পরিকল্পিত একটি জাতীয় প~ পাঠ্যক্রমে কাঠামোর উপর ভিত্তি করে ভারতের বিভিন্ন রাজ্যে বারো বছরের বাধ্যতামূলক শিক্ষা স্কুল শিক্ষা প্রদান করা হয়। মাধ্যমিক সম্পাদনা, বিশ্বে বেশির আহ ভাগ সমসাময়িক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষায় বয়ঃসন্ধির সময় আনুষ্ঠানিক শিক্ষার প্রসার ঘটে। এটি প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত মাধ্যমিকোত্তর বা উচ্চতর শিক্ষা যেমন, বিশ্ববিদ্যালয় যুক্তিমূলক স্কুল থেকে অবসরপ্রাপ্ত বয়স্কদের জন্য সাধারণ প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক। এই system এর উপর ভিত্তি করে এই সময়ের জন্য বিদ্যালয়গুলি বা এর একটি অংশকে secondary বা উচ্চবিদ্যালয় gymnasium, lifting মধ্যম স্কুল, কলেজ বা বৃত্তিমুলক স্কুল বলা যেতে পারে। এই পদগুলি কোন সঠিক অর্থ এক system থেকে অন্য দিকে পরিবর্তিত হতে পারে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মধ্যে সঠিক সীমাও দেশভেদে আলাদা হতে পারে। তবে সাধারণত সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলে যাওয়া হয়। মাধ্যমিক শিক্ষা উম প্রধানত কিশোর বয়সের মধ্যেই ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়ায় প্রাথমিক, মাধ্যমিক শিক্ষার সাথে কখনো কখনো উম K twelve নির্দেশ করা হয় এবং নিউজিল্যান্ডে বছরে এক থেকে তেরো বছর পর্যন্ত ধরা হয়। মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য হতে পারে সাধারণত জ্ঞান দান, উচ্চ শিক্ষার জন্য প্রস্তুত করা অথবা সরাসরি প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে আহ পারে পেশার জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রে ঊনিশশো দশ সাল পর্যন্ত মাধ্যমিক শিক্ষার প্রচলন ছিল না। বড় corporation এর উত্থান এবং কারখানায় প্রযুক্তির অগ্রগতির সাথে দক্ষ শ্রমিকদের প্রয়োজন ছিল।

প্রযুক্তি caller বা যখনি caller এর উম তাদের জন্য ভালোভাবে প্রস্তুত এটি নিয়োগকর্তাদের এবং কর্মীদের উভয়ের জন্য উপকারী বলে প্রমাণিত হয়েছে। যেহেতু উন্নত মানবাধিকারের ফলে নিয়োগকর্তার খরচ কম হচ্ছিল তখন থেকে দক্ষ শ্রমিকরা উচ্চতর বেতনও পাচ্ছিল। ইউরোপে মাধ্যমিক শিক্ষায় একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। এখানে ষোলশ শতকে

community কলেজ পরিবর্তনশীল পর্যায়ে আহ অন্য একটি বিকল্প প্রস্তাব করে। তারা একটি নির্দিষ্ট এলাকার বাসিন্দাদের উম junior কলেজের course প্রদান উম করে। উচ্চতর সম্পাদনা, উচ্চ শিক্ষা হলো তৃতীয় পর্যায়ে বা most শিক্ষা। এটি একটি অবাধ্যতামূলক শিক্ষাব্যবস্থা। যা উচ্চ বিদ্যালয় বা মাধ্যমিক বিদ্যালয় যেমন, স্কুল সমাপ্তি অনুসরণ করে। তৃতীয়ত, স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষাসহ বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণকে এর অন্তর্ভুক্ত করা হয়।

বা academic degree প্রাপ্ত হয়ে থাকে। উচ্চশিক্ষা সাধারণত একটি degree স্তর বা degree যোগ্যতা জড়িত থাকে। অধিকাংশ উন্নত দেশগুলিতে জনসংখ্যা পঞ্চাশ শতাংশ পর্যন্ত এমনকি তাদের জীবনের কোনো একটা উচ্চ শিক্ষার জাতীয় অর্থনীতি উভয়ই একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয় ও বাকি প্রশিক্ষিত এবং শিক্ষিত কর্মীরা অর্থনীতির উৎস হিসেবে গণ্য। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, শিক্ষাদান, গবেষণা এবং সামাজিক সেবা কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে এবং এটি স্নাতক পর্যায়ে উভয়ই অন্তর্ভুক্ত। কখনো কখনো উচ্চতর বি~ বিভাগ হিসেবে উল্লেখ করা হয় এবং স্নাতক বা স্নাতকোত্তর স্তর কখনো কখনো স্নাতক স্কুল হিসাবে পরিচিত। বিশ্ববিদ্যালয় সাধারণত বেশ কিছু কলেজ নিয়ে গঠিত হয়। হ্যালো আসসালামু আলাইকুম

কেমন আছেন?

এইতো আলহামদুল্লিহ মোটামুটি চলতেছে তারপরে দিনকাল কেমন যাচ্ছে? পড়ালেখার কি অবস্থা?

এখন প্রত্যেক স্কুল কলেজের এখন প্রায় পড়াশোনা চলতাছেনা শুধু পরীক্ষার সময় পরীক্ষা এই টুকুই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 অর্থনৈতিক ভাবে প্রতিটা দেশই ক্ষতিগ্রস্থ হয়েছে তো এর বিশেষ করে বাংলাদেশের পড়ালেখার উপর বিশেষ করে ছাত্রছাত্রীদের উপর পড়ছে সেই দিক দিয়ে ভাবতে গেলে একটা বড় একটা ধাক্কা গেছে

হা বর্তমানেতো ঐটার উপর করে বাংলাদেশে আর পড়াশোনা বেবস্থা বিশেষকরে টা তারা করে দিচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রকম করসে এতে এর উপরও যেমন চাপ পরতেসে তারপর বিভিন্ন শিক্ষক ছাত্র ছাত্রী সবার উপরেই কারণ একটা শিক্ষক যখন হয় সে ত পড়াশোনা করে আসছে এক আবার নতুন সঙ্গে হুটকরে সমঞ্জসসতা আনতে গেলে দেখা যাচ্ছে যে অনেক এ পরসে তারা

বিষয়গুলা থাকে যেগুলার একেক একেক রকম সেদিক থেকে ক্ষতিগ্রস্ত বিশেষকরে শিক্ষার্থীরাই হচ্ছে

হ্যাঁ আমরাও তাই ভাবতেসি এজন্যই এত ক্ষতিগ্রস্ত হইসে প্রত্যেকটা শিক্ষার্থী তো আপনি কতদুর পড়াশোনা করলেন নাকি কতদুর কি অবস্থা করে বসে আছি আপাতত এখন পড়ড়াশোনার যে অবস্থা দেখতেসি পড়াশোনা করে ত লাভ পাচ্ছিনা এখন এখন যেখানেই আর কোন লাভ নাই পড়াশোনার নিয়ে যাইয়া কোন লাভ হয়না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 ইচ্ছা তো আছেই কিন্তু ঐ যে বল্লামনা পড়াশোনা করে কোন লাভ হচ্ছেনা এখন আর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 আ এখন এ উঠে গেসি একখনও টা হাতে পাইনাই দেখা যাক কতদুর কি হয় তো সবদিক থেকেই খুব এ আছি পড়াশোনার অবস্থাও খুব একটা ভালোনা এখন সবদিক থেকে অবস্থা খুব খারাপ কোনদিক দিয়ে খুব ভাল নাই এখন আর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 কথায় আছেনা যে শিক্ষাই জাতির মেজর মেরুদণ্ড তো মেরুদণ্ডটাকে ভেঙে দিচ্ছে সরকার বর্তমান সরকার যেমন একটা পরিস্থিতির মধ্যে নিয়ে যাচ্ছে তো দেখা যাচ্ছে যে এ সবাই শিক্ষিত হচ্ছে কিন্তু শিক্ষিত বেকারের হারটাই বেশি হচ্ছে আরকি দিন দিন দেশে

চাকরিতে চলে গেসে এসএসসি পাশ করে জে এস সি পাশ করে যারা চাকরিতে চলে গেসে তারা এখন ভাল পজিশনে আছে বর্তমানে আর যারা পড়াশোনা করতেসে তারা কোন মূল্যায়ন পাচ্ছেনা হা সেদিক থেকে ভাবতে গেলে আ বিশেষ করে যারা এখন অবস্থায় আছে তারা খুব একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে সময় কাটাচ্ছে

আর বয়স অনুযায়ী দেখা যাচ্ছে এদের উপর টা অনেক বড় একটা চাপায় দেয়া হচ্ছে আবার দেখা যাচ্ছে এরা সে অনুযায়ী পড়াশোনা করতে পারছেনা তাদের টা সেভাবে গড়ে উঠতে পারছেনা তারা ছোট থেকেই মেরুদণ্ডহীন হয়ে গড়ে উঠছে তো দেখা যাচ্ছে যে তারা এদিক থেকে অনেকটা পিছিয়ে যাচ্ছে ছোটবেলা থেকে পড়াশোনার দিক থেকে অনেকটা পিছিয়ে থাকছে তাদের আ বিকাশ মানে পড়াশোনার দিকটা বিকশিত ঐভাবে হইতে পারছেনা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 একেবারে হ য ব র ল অবস্থা যেটা মানে প্রকাশ করা যায়না আবার দেখা যাচ্ছে যে আমাদের এই এস এস সি পাশ করার পরে আসলে দেখা যাচ্ছে যে তাদের বিভিন্ন এ ভাগ করে দেয়া হচ্ছে তো তারা সেখান থেকে ভাবতে গেলে দেখা যাচ্ছে যে বিভিন্ন দিকে চলে যাচ্ছে আ কেও কেও কেও তো এদিকগুলা বিবে মানে বিষয়গুলা তারা বিবেচনা করতে পারছেনা যে আমি কোন দিকে গেলে আমি মানে আ নিজেকে সফল ভাবে তৈরি করতে পারব তো এটাও তারা সম্পূর্ণ ভাবে করতে পারছেনা দেখা যাচ্ছে তারা টাকার পিছনে ছুটতাসে যে পড়াশোনাটাকে বানিয়ে নিয়েছে আ দেখা যাচ্ছে যে পড়াশোনা করতে যাচ্ছে পড়াশোনা করতে গিয়ে ভাবতেসে যে আমি এই টা পড়ে কি করব জীবনে তো তারা ঐ টা ছোটবেলা থেকেই মাথায় নিয়ে নিচ্ছে যে আমি এই টা পড়ে একটা ভাল চাকরি করব আ প্রচুর টাকা পয়সা করব এটাই তারা ভাবতেসে কিন্তু তাদের এই ক্ষেত্রের দিক থেকে বিবেচনা করলে দেখা যাচ্ছে তারা শুধুই মানে যোগ্যতাটার টা নিচ্ছে পড়াশোনার মানে বিষয়টা শিক্ষাগত যোগ্যতা শিক্ষা এক কথায় তারা শিক্ষায় শিক্ষিত হতে পারছেনা এটাই না হুম তো তারা এখন থেকে তারা মানে সব দিক থেকেই মেরুদণ্ডহীন হয়ে গড়ে উঠতেসে আমি এত বললাম যে পড়াশোনা করে এক পয়সার কোন লাভ হচ্ছেনা তো দেখা যাচ্ছে আমাদের প্রজন্ম গুলা যেগুলা আমরা তো তাও কোন রকমে চলে যাচ্ছি তো আমাদের প্রজন্ম যেগুলা আসবে তারা তাদের অবস্থা তো একেবারেই খারাপ হয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে বাংলাদেশের এই যে বিভিন্ন পর্যায় বিভিন্ন রকম চালু হয়ে যাচ্ছে হওয়ার কারণে আ দেখা যাচ্ছে পড়াশোনা করতে গিয়ে তারা এইদিকগুলা ভালমত মানে নিজেকে গড়ে তুলতে পারছেনা হুম তো আপনি কি ভাবতেসেন এই বিষয়গুলা নিয়ে হম যে সেটাই ভাবতেসি ঐযে বললাম এই সময়ের প্রথম ধাপই হল শিক্ষা শুধুমাত্র পুথিগত বিদ্যা অর্জন করে শিক্ষাগত পাওয়া মানেই তার শিক্ষা সম্পূর্ণ নয় হা শিক্ষা ঐযে কথায় আছেনা শিক্ষার কোন বয়স থাকেনা মানে শেষ থাকেনা তো ঐ মায়ের কোল থেকেই মানে পেট থেকে বেরোনোর পর থেকেই শিক্ষা শুরু আর মরার আগ পর্যন্ত মানে মারা যাওয়ার আগ পর্যন্ত জীবিত থাকা অবস্থায় মানুষ শিখতে থাকে তো সেদিক থেকে দেখতে গেলে মানুষ আ যে শিক্ষাই শুধু পুথিগত বিদ্যার মতই থেকে যাচ্ছে তাদের ছোটবেলা থেকেই চিন্তা ভাবনা হয়ে যাচ্ছে যে আমাকে টাকা অর্জন করতে হবে টাকা উপার্জন করতে হবে বড় হয়ে প্রচুর উপার্জন করতে হবে তো এই মানে চিন্তা ধারার তাদের ছোটবেলা থেকেই চলে আসছে এই জন্য তারা মানে শিক্ষায় শিক্ষিত হতে পারছেনা

সর্বদাই অনুপ্রাণিত করে এ ক্ষেত্রে আমাদেরকে সেটাই আমাদের বাংলাদেশের শিক্ষা বেবস্থায় শুধু পাশের হারটাই বেড়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে সেটাই আমাদের পাস কোন সালে দেখা যাচ্ছে যে পাস জি জি আবার কোন সালে দেখা যাচ্ছে পাস কিন্তু এই পাস দিয়ে তো তারা কোন কিছুই করতে পারবেনা আ শুধু পাশের হারটাই বেড়ে যাচ্ছে কিন্তু মানে তারা যে শিক্ষায় শিক্ষিত হবে হুম শুধু পুথিগত বিদ্যার মধ্যেই থেকে যাচ্ছে তাদের মানুষিক শিক্ষা মানে মানুষিক বিকাশটা ঐভাবে ঘটতেসে না তাদের বাস্তব যে শিক্ষাটা হচ্ছে সেটা কেও ওরা পাচ্ছেনা এখন

বা এই গুলা আছে যেগুলা বলেন বলেন আ তারপরে বিভিন্ন এই ধরনের কারিগরি যেটা হাতে কলমে শিক্ষা সাধারনত বলা হয় এই টায় মানুষ কিন্তু কম মানে মনে করে যে এটা একটা পড়াশোনা করবনা এ রকম কিছু কিন্তু এটাই আসলে এখন মানে বাস্তব জীবনে দেখতে গেলে এ শিক্ষাটায় মানুষ গুরুত্ব না দিলেও এটাই প্রয়োজন হচ্ছে বিশেষ করে হা এখন ঐ কারিগরি শিক্ষাটা এখন শিখতে পারলে অবশ্য ভাল আছে কিন্তু যারা বুজেনা তারা কিছু বলার নাই কারণ কারিগরি শিক্ষাতে হাতে কলমে সব কিছু শিখনো হয় ওদের তারা হা সেটাই কারিগরিতে পড়াশোনা করে তারা বাইরের দেশে গিয়েও চাকরি বাকরি করতে পারবে কোন সমস্যা হবেনা থেকে পড়ে তারা তো কোন লাভ হচ্ছেনা ওদের তারা শুধু বইয়ের মধ্যেই পড়ে থাকতাসে তারা তো আর বেরতে পারতেসেনা কিন্তু কারিগরি হুম হাতে কলমে শিক্ষাটাই হাতে কলমে শিক্ষিত হতে পারলে দেখা যাচ্ছে জীবনে কিছু করতে পারবে কিন্তু মানুষ ঐটাই এখন ঐটা থেকে বিরত থাকছে ঐটা তো বুজছে না